এখানে একটা কারখানার মধ্যে তিনটে গাড়ি দেখা যাচ্ছে আর এর মধ্যে দুজন ড্রাইভার বসে আছে দুটো গাড়ির মধ্যে আর একটা গাড়ি রং ইয়েলো কালার আছে।

একটা সাদা গাড়ির উপরে কিছু ফুল দিয়ে সাজানো আছে আর -এর কিছু লাল ফুল গোলাপ উ গোলাপি রঙের ফুল এবং হলুদ কালারের ফুল দিয়ে সাজানো আছে।

এবং একটা মহিলা আছেন মহিলাটা রেড কালার

সামনে দিয়ে রাস্তা চলে গেছে এবং এটা বাইক যাচ্ছে রাস্তার উপর দিয়ে দূরে কিছু বিল্ডিং আছে এবং রাস্তার পাশে কিছু আ-জায়গা পড়ে আছে জায়গার উপর চাষ করা হয়েছে।

এটা একটা হল রুম । হল রুম এর মধ্যে কয়েকটা আ অনেক চেয়ার রাখা আছে। আর কয়েকটা পাখাও দেখা যাচ্ছে। একটা লাইট জ্বলছে। একটা ভদ্রলোক কানে ফোন দিয়ে বসে আছে।